ছবিটিতে দেখতে পারছেন একটি মেন রোড -এর ছবি হাই ওয়ে -র ছবি এবং তার পাশে একটি বড়ো বিল্ডিং রয়েছে। বিল্ডিং -টি দুটির মাঝখান দিয়ে ব্রিজ দিয়ে জয়েন করা রয়েছে। এটি কলকাতার মধ্যে একটি নামী বিল্ডিং ।

এই ছবিটিতে দেখতে পারছেন একটি মেশিন মেশিন -টি দেখে সম্ভবত বোঝা যাচ্ছে এটি জামাকাপড় বানানোর একটি মেশিন ।

বড়ো বড়ো গাছ এবং ছোট ছোট চারাগাছ সুন্দর সুন্দর লাগানো রয়েছে এবং বিভিন্ন মানুষ এখানে সময় কাটাতে আসতে পারে।

ছবিটিতে দেখতে পারছেন একটি ব্যক্তি গাছ লাগাচ্ছেন অথবা গাছের গোড়ায় মাটি দিচ্ছেন এটি একটি বড়ো একটি মাঠের একটি ছবি সেখানে বিভিন্ন ছোট ছোট চারা লাগানো রয়েছে সুন্দর করে এবং সেখানকার মালি সেই গুলোকে দেখাশুনা রক্ষনাবেক্ষন করছেন।

এস্কেলেটার সার্ভিস -ও রয়েছে। যেখান থেকে ব্যাগ -গুলি চেক আপ চেক করে সেখান থেকে অটোমেটিক বেরিয়ে আসে এবং তারপাশে বিভিন্ন ট্রলি সাজানো রয়েছে। এটি এয়ারপোর্ট -এর সাধারণ মানুষের লাগেজ নিয়ে যেতে ব্যাবহৃত --

রড থেকে শুরু করে সিমেন্ট বালি সেখানে রাখা রয়েছে এবং বিভিন্ন মিস্ত্রিরা সেখানে বিল্ডিং -টি নির্মাণের সব কাজ সম্পন্ন করছে।

এই ছবিটিতে দেখতে পারছেন একটি এ.টি.এম. -এর ছবি। স্টেট ব্যাঙ্ক -এর এ.টি.এম. । এই এ.টি.এম. -এর মাধ্যমে মানুষ টাকা-পয়সা তুলতেও পারেন এবং টাকা-পয়সা ফেলতেও পারেন।